এই ছবিতে একটি চায়ের দোকান বা ক্যাফে হাউজের ভেতরের দৃশ্য দেখানো হয়েছে।

তারা তাদের সামনে কাগজ রং নিয়ে নিজের নিজের মতো করে আর্ট কম্পিটিশন করছে।

তার পাশের কিছু পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিতে একটি নদীর পাশে বনাঞ্চলের দৃশ্য দেখানো হয়েছে।

চার্চের উপরে লেখা রয়েছে এন_ই_এল_সি কোচবিহার মাতৃ মন্ডলী।

এই চার্চের ভেতরে বহু মানুষ ভির করে দাঁড়িয়ে রয়েছে কেউ কেউ ছবি তুলছে এবং সেই খুঁটির মধ্যে লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করুন।

এই ছবিতে একটি মাঠের মাঝখানে ঘরের দৃশ্য দেখানো হয়েছে।

চারিদিকে ফাঁকা খোলা মাঠ ও মাঠের অপরপ্রান্তে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

রাস্তার সামনে কিছু ইট ও ইলেকট্রিকের খুঁটি রয়েছে।

এই ছবিতে একটি পোল্ট্রি বা বয়লার ফার্ম এর দৃশ্য দেখানো হয়েছে।

এই ছবিতে একটি রেস্টুরেন্টের ছবি দেখানো হয়েছে যে রেস্টুরেন্টের নাম দ্য রিচ টেবিল ।

সামনেই একটি টেবিল চারটে চেয়ার এবং টেবিলের ওপর জলের জগ ও কেচাপের দুটো বোতল রয়েছে।

এই দৃশ্যে একটি ভবনের দৃশ্য দেখানো হয়েছে যেখানে নীচ তলায় রিলিয়ানসেস মার্ট ওপরে ট্রেন্ডস এবং তার ওপরে গল্প নামে একটি রেস্টুরেন্ট রয়েছে।

সেই জলধারার উপরে পাহাড়ের মধ্যে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে।

পেছনে একটি দোতলা বাসস্ট্যান্ডের অফিস আছে।

তার পাশেই একটি নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে।

এখানে একটি কফি হাউজের দৃশ্য দেখানো হয়েছে যেই কফি হাউজের নাম দা সিটি ক্যাফে ।

তারা সেই দোকানে কফি খেয়ে বিল মিটিয়ে বের হচ্ছে।

এই ছবিতে একটি গাড়ির গ্যারাজের দৃশ্য তুলে ধরা হয়েছে যেখানে ভাঙ্গা গাড়ি মেরামত করা হয় বা খারাপ গাড়ি মেরামত করা হয়।

এই ছবিতে একটি বড় শহরের দৃশ্য দেখানো হয়েছে যেখানে উঁচু উচু উঁচু বহুতল বাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি উচ্চ বিদ্যালয়ের দৃশ্য দেখানো হয়েছে যেই উচ্চ বিদ্যালয়ের নাম সেন্ট মার্টস হায়ার সেকেন্ডারি স্কুল ।

মাট প্রস্তুত করার পর একদম ফাকা রাখা হয়েছে এবং রাত্রেবেলা মাঠের সবগুলি লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে।

গোটা বাংলোটি সবুজ নানা গাছ দিয়ে ঘেরা এবং সামনে সবুজ মাঠ।

এই ছবিতে একটি বড়ো সোসাইটির দৃশ্য দেখানো হয়েছে।

এই ছবিতে একটি ওয়াইন শপ বা লিকার শপের দৃশ্য দেখানো হয়েছে।

এই দোকানের উপরে একটি ব্লেন্ডার্স স্প্রাইডের হুডিং লাগানো রয়েছে।

এই ছবিতে একটি ইলেকট্রনিক্স দোকানের ভেতরের অংশ তুলে ধরা হয়েছে যেখানে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী সুলভ মূল্যে কিনতে পাওয়া যায়।

এই ছবিতে একটি মেডিসিন সপ বা ওষুধের দোকানের দৃশ্য দেখানো হয়েছে যেখানে পাকা দোকানের ভিতরে প্লাইয়ের তৈরি রেকার মধ্যে বহু ধরনের ওষুধ সাজিয়ে রাখা হয়েছে।

পুরো বাগান জুড়ে অনেক রকমের গাছ রয়েছে।

মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা রয়েছে রাস্তার দুধারে ফুলের গাছ রয়েছে।

এই ছবিতে কুচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের দৃশ্য দেখানো হয়েছে যেটি উন্নিশো বাষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত হয়।

তার পাশেই ক্যাশ কাউন্টারটি ফাঁকা রয়েছে এবং সেই ক্যাশ কাউন্টারের পাশে অন্য একটি কাউন্টারে একটি কাস্টমার দাঁড়িয়ে নিজের কাজ করছে।

কাস্টমারের পাশেই একটি টবের মধ্যে একটি গাছ গাড়া রয়েছে।